পাশেই মাঠ বামদিকে মাঠ আছে দুদিকে--

জঙ্গল এখানে একটা হাতি একজন লোক স্নান করাচ্ছে। হাতি টা শুয়ে আছে।

যেখানকার লোকজন এপার থেকে ওপারে যাতায়াত করছে একটা লোক--